এটা একটা বাগান বলে মনে হচ্ছে।

এটা পুরোনো বাড়ি বলে মনে হচ্ছে। মাথার উপরে ছাদ দেখা যাচ্ছে। একটা ফ্যান ঝুলছে।

একটা জে.সি.বি. গাড়ি দেখা যাচ্ছে। সেই গাড়িটার আ মাটি খুঁড়ার কাজ চলছে।

একটা ডিস আছে লম্বা টাইপের ডিস টা দুরকম এ সস আছে আর ওই ডিস -এর ওপরে অনেকগুলো খাবার বেশ সুন্দ-ওর করে সাজানো আছে ।

একটা নাচের প্রোগ্রাম চলছে।